সেখানে তো প্রথমে তো আমরা আমার বরের আবার খুব adventure করতে খুব ভাল লাগে তো সেই কারণে রাত্রে বেলা বেরোনো হয়েছে নটার দিকে যে না রাতের বেলা বেরোবো হাওড়া স্টেশনে পুরো রাতটা কাটাবো তারপরের দিন ভোর বেলায় গিয়ে bus এ করে আমরা দীঘায় পৌছাবো তারপর ঘুরবো মজা করব তো প্রথম কি হলো আমরা এখান থেকে বর্ধমান থেকে আহ station পৌছালাম নটা সাড়ে নটার দিক করে টোটো ধরে আর কি গেলাম তারপরে ওখান থেকে ট্রেনে উঠলাম বেশ অনেকটা সময় wait করতে হয়েছিল station এ তারপরে ট্রেন ধরে পৌছালাম হাওড়া সে তো ট্রেনের মধ্যে একাকার কান্ড প্রথমত তো ওখানে গিয়ে ticket book করতে গিয়ে আমরা প্রথম ticket book করতে পারিনি। তারপরে অন্য ticket book করতে হয়েছিল

যে তোমাদের luggage কোথায় তোমাদের ticket কোথায়? তোমরা এখানে নয় তোমরা অন্য bogie তে যেতে হবে এই নিয়ে একটা তর্কাতর্কি হয়ে যায় তবে, একদিকে ভালো TT টা খুব ভালো ছিল আমাদেরকে কিছু বলেনি।

আমরা বললাম না এখনো নামতে পারিনি, এত luggage নিয়ে কি করে ওখানে উঠব প্রচন্ড ভিড় ওখানে উঠতে পারব না দিয়ে বলল ঠিক আছে চারশ টাকা দাও যে দিয়ে এখানে বসে থাকো চারশ টাকা চাইল যাই হোক তখন দিনি, ভাবনা চিন্তা চলছে কে করব কি করব কি করব তারপরে দেখলাম অনেকটা রাস্তা এখনো অনেকটা রাস্তা যেতে হবে তো ওরা decide করল যে চারশ টাকা দিয়ে এখানে seat টাই বসে যায় সে যাই হোক সেই টাকা দিয়ে আমরা ততক্ষণে seat এ বসে গেলাম যতক্ষণ না ঐ seat এ কেউ আসছে মানে seat গুলো যাদের booking করা ছিল তারা চলে গেছে seat গুলো ফাঁকা, সেই হিসেবে আর কি TT টা বলল তোমরা চারশ টাকা দাও তোমরা এখানে

দিয়ে তারপরে যাই হোক ওইভাবে একটু শান্তি হল, যাইহোক একটা ভয় ভয় লাগছিল এই নাকি কিছু হয় আরো না fine করে দেয় এরকম একটা ভয় তারপরে তো ট্রেনে করে পৌঁছলাম হাওড়া হাওড়াতে প্রথমবার যাওয়া চারিদিকে কত taxi প্রথমবার দেখছি taxi আরেকবার মনে হয় শিয়ালদাতে গিয়ে তোর সাথে মনে হয় দেখেছিলাম হ্যাঁ আহ কিন্তু খুব একটা পরিমাণে তখন দেখা হয়নি, দু একটা বোধ হয় রাস্তায় ছিল কিন্তু হাওড়া station এ যেন line দিয়ে সব taxi গুলো দাঁড়িয়ে রয়েছে আর কোথায় যাবে কোথায় করছে, সে যাই হোক

না আমরা taxi তে যাইনি আমরা অন্যভাবে গেছিলাম হাওড়া থেকে যায়নি আমরা আমরা হাওড়া থেকে গেছিলাম তো ওখান থেকে আবার taxi ধরলাম taxi তেও বাপরে ভাড়া বলে এমন প্রথমবার শুনলাম taxi তেও এত ভাড়া বলে যতই হোক প্রথম আহ এ কি বলে ওটাকে experience যাইহোক সেই taxi তে করে গেলাম

আহ একটা মনে হয় ব্যাংকের কিছু একটা ছিল খুবই পুরনো ব্যাংকের একটা ভবন ছিল খুব বড় দেখলে বেশ ভালো লাগছিল চারিদিকে bus দাঁড়িয়ে আছে কিন্তু bus ছাড়বে না এখনো time হয়নি যেগুলো ছাড়ার কথা ছিল আমরা পৌঁছানো ঠিক আগেই একটা ছেড়ে চলে গেছে তো রাস্তা পুরো ফাঁকা সেই সময়টাও খুব মজা মানে করেছি একদম ফাঁসা রাস্তায় দাঁড়িয়ে video কিছু ছবি তোলা রাস্তার মধ্যে বসে থাকা যেটা কলকাতা শহরে হয় না তো সেরকম একটা অনুভূতি বেশ ভাল ছিল, তারপর bus এলো সেই bus টা ছাড়বে সাড়ে চারটে দিকে না পাঁচটা হ্যাঁ সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ছাড়বে করে বলেছে

দিয়ে ওই bus এ করে তারপর যাওয়া bus এ করে গেলাম পুরো journey নটা সাড়ে নটা সাড়ে নটা নাগাদ দিঘাতে ঢুকলাম চারিদিকে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পাহাড় এমন এমন ভাবে মাটিগুলো উচু উঁচু হয়ে এক একটা জায়গা তৈরি হয়েছে চারিপাশে গাছপালা আর চারিদিকে barricade দিয়ে কিছু কিছু গাছ লাগানো পাথর পড়ে আছে একটা যেন আলাদা রকম একটা অনুভূতি বেশ ভালো লাগছিল, তোরা কিভাবে গেছিলিস? আমরা গেছিলাম হচ্ছে আমরা প্রথমে আমি এখান যেহেতু husband office থেকে এসেছিল আমি এখান থেকে ব্যারাকপুর গেলাম গিয়েও আসলো মানে ওর office থেকে ব্যারাকপুর আসলো

দীঘায় যাওয়ার ওটা ধরবো ওটা ধরতে পারিনি মিয়া বলল অনেক late হয়ে যাবে হাওড়া station এ সারারাত বসে থাকতে হবে চলো আমরা বাসে করে যাই, হাওড়া থেকে গেলাম মেছেদা বলে একটা জায়গা আছে হ্যাঁ মেচেদা নামটা শুনেছি হম হাওড়া থেকে গেলাম মেচেদা তখন রাত সাড়ে দশটা এগারোটা বাজে গিয়ে তারপরে ওইখান থেকে মেচেদা থেকে ট্রেন ধরে আমাদের দীঘায় গিয়ে প্রথম আমরা চারজন গেছি এমন জায়গায় মানে প্রথমে এবার তখন confused হয়ে গেছিলাম যে old দিঘাতে নামব নাকি new দিঘাতে নামবো এখান থেকে বাড়ি থেকে চলে গেছিলাম পাশের একটা দিদি আছে তারপরে ওই খান থেকে তোর আহ মেচেদা গেলাম মেচেদা থেকে নামলাম রাত সাড়ে বারোটার সময় মেচেদা station এ ঠিক আছে সাড়ে বারোটা নাগাদ ওখান থেকে রাত্রে কেউ নেই দুজনে মিলে দুজন মিলে

বনগাঁর সাইট ছিল বনগাঁ থেকে উনি duty করে উনার বাড়ির ওখানে ওইখানে যাচ্ছেন উনি ছিল আমাদের রাস্তাঘাটে কুকুর আর মশাদের উৎপাত সে অবস্থায় পেলাম হচ্ছে কি তোর ওই মেচেদা station থেকে হাঁটতে হাঁটতে মিনিট দশ গেলাম যেখান থেকে দীঘার bus ধরে সেখানে অনেকটা হাটতে হাঁটতে গেলাম এ গেলাম খুব ভয় লাগছিল অনেক রাত হয়ে গেছিল তারপরে রাত দেড়টার সময় ওই bus ছিল না ধর্মতলা থেকে আসে ওই bus গুলো তারপরে কোন ভাগ্যিস luckily bus টা পেয়ে গেলাম ওখান থেকে, দিয়ে বাসে উঠলাম seat নেই একটা ছেলে আমাকে তার জায়গায় বসার সুযোগ দিল তারপরে গিয়ে ওই same bus এ উঠে বলল দিঘা ticket দুজনার দুইশ দুইশ চারশ টাকা করে নিয়ে যাও চারশ টাকা দিল ও আমরা old দিঘাতে গেছিলাম new দিঘাতে যায়নি আমরা তো first এ উম ভেবেছিলাম old দিঘাতে নামবো তারপরে তারপরে বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর চলো new দীঘাতেই যাওয়া যাক new দিঘাতেই যাই। old দিঘাতে মানে যারা আমাদের সাথে যাচ্ছে তারা plus আমার বর দুজনেরই ঘোরা হয়ে গেছে অনেকবার তো বললাম new দীঘা থেকেও তো old দিঘাতে আসা যাবে

ওটার জন্য আরও বেশি আমাদের মানে ভাগ্য যেটাকে বলে খুবই খারাপ মানে যেগুলো পাঁচশ টাকার room সেগুলো নয়শ টাকা করে নিচ্ছিল কারণ কি ওদের কাছে

শনিবার আর রবিবার আর হচ্ছে গিয়ে ঐদিকে বৃহস্পতিবার

ছুটি হয় অনেকের সেখানে যায় অনেক লোক ওখানটায় একেকবার একেক সময় room র মানে হচ্ছে গিয়ে ভাড়া নেই হ্যাঁ, আমাদের এমনকি hotel এর লোকগুলো অবধি বলেছে যে এই যে শনিবার রবিবার যে আমরা রয়েছি এটা যেটা নশো টাকা ভাড়া পরছে এখন সবার ভাড়া এক কিন্তু সোমবার দিন সেই রুমটাই চারশ থেকে পাঁচশ টাকার মধ্যে পেয়ে যাবেন শনিবার আর রবিবার মানেই এতটা দাম নেবেই hotel ভাড়া তো যাই হোক

অনেক খোঁজাখুঁজির পর অনেক গাড়ি টারি নিয়ে আমরা ঘোরাঘুরির পর একটা hotel এ উঠলাম সেটা নয়শ টাকা করে ভাড়াটা নিল আর বাকিগুলো তো ছোঁয়ার যাচ্ছে না একদম ছোঁয়া যাচ্ছে না

আমরা শনি রবিবারেই গেছিলাম তারপরে এমন time এ গেছিলাম পরের দিন ছিল পহেলা বৈশাখ আগের দিনকে নেমেছি মানে আর ওদের দামও বেশি বলছিল তারপর আমাদের room টা নিল দুই হাজার টাকা চেয়েছিল তো অনেক বলে টলে আগের দিন যে actually নামলাম bus থেকে। একজন যে এগুলো করে নিয়েছে না room দেখার জন্য হ্যাঁ কিছু গাড়ি রয়েছে অনেকগুলো সুন্দর বেশ ওই যে গাড়ির লোকটা ছিল সেই লোকটা ভালো ছিল এবারে দিয়ে তারপরে room র লোকটা কে দিয়ে আটশ টাকা করে ভাড়া নিল। তো তারপরে গিয়ে ভোর চারটে সাড়ে চারটার সময় রুমে ঢুকলাম তুই ইচ্ছে ছিল মোহনায় বা সূর্যদয় হয় না সূর্যোদয় টা দেখতে যাব কিন্তু এত tired ছিলাম এত ঘুম পাচ্ছিল আমরা ঘুমিয়ে নিয়ে বেলা এগারো টা ঘুম থেকে উঠেছি, উঠে তার পরে গেছি সমুদ্র স্নান করতে সূর্যোদয় দেখব সূর্যাস্ত দেখব এটা আমার খুব তাগিদটা বেশি ছিল যে যাবই, এই সমুদ্রের ধারে এসেছি মানে দেখতে হবে এটা husband র বেশি ছিল তো

আর আমার এই জিনিসটার তাগিদ ছিল যে সমুদ্র পারে এসেছি সূর্যোদয় সূর্যাস্ত না দেখলে এটা fulfill হয় না তো দেখতেই হবে এটা হচ্ছে একদম মানে উম আবশ্যক যেটাকে বলে এটা না দেখলে চলে না তো যাই হোক

সে আবার শুনছে বুঝতে পারছে অন্য কেউ আছে phone এ আমার বলা হবে না তো যাই হোক সেখানে গেলাম যাওয়ার পরে আহ ওদের তো ঘুম ভাঙে না আমি phone করে যাচ্ছি ভোরবেলা phone করে যাচ্ছি সবাইকে উঠতে বলার জন্য but কেউ উঠছে না আর ঘোরাও হলো না যাওয়া হলো না সূর্যাস্তের সময়ও same তাই খাওয়া দেওয়ার জন্য বসে পড়ল ব্যাস এখানে যাব, বাজারে যাব, এই করব, সেই করব করে আর সমুদ্রের পাড়ে গিয়ে আর সেই সময় বসা হয়নি যা হয়েছে দুপুরবেলা স্নান টান সারা কিন্তু কোন phone নিয়ে যেতে পারিনি যার কারণে রকম কোনো ছবি তুলতে পারিনি, আর যেই আরেকটা জিনিস যেটা সবচাইতে মজাদার ছিল সেটা হচ্ছে speed boat ওটা। speed boat উঠেছিলাম সেটাও যেন একটা স্মরণীয় জিনিস ছিল speed boat এ ওঠে আমাদের সাথে যে গেছিল ওই মেয়েটা এমনভাবে নিচে পড়ে যায় সে মানে ওটা খুবই একটা হাস্যকর মানে মুহূর্ত ছিল সেটা কোনদিনও ভোলা যাবে না আর প্রথমে তো কোন চিন্তা ভাবনা ছিল না যে আমরা speed boat এ উঠবো তো হঠাৎ করেই চিন্তা ভাবনা করলো যে চল তাহলে speed boat এ ওঠা যাক speed boat টা যখন দেখেছি অনেকে উঠছে ছবি টবি তুলছে দুচারটে ছবিও তোলা যাবে

প্রথমে আমারও ভয় লাগছিল যে যদি গিয়ে পড়ে যায় বা কিছু বা কিছু হয়নি যাই হোক ছবি তোলা হয়েছিল

সেই জামা আমি বেঁধে তারপরে আবার ওই অবস্থাতেই হোটেলে আসে নিয়ে change করি সেটা দিয়ে hotel র room মুছি মানে ঘরটা পুরো কাঁদা কাঁদা হয়ে গেছিল তো ওই জামাটা দিয়ে পুরো একেবারে ঘর মোছা বানিয়ে ফেলে ছিলাম আমার এত সুন্দর জামাটা সেখানে গিয়ে ঘর মোছা হয়ে যায় সুতির জামা পড়ে গেছিলাম যদিও জানা ছিল না যে সমুদ্রের জলে এমন বাড়ি খাবে যার জন্য জামাটা পুরো ছিড়ে যাবে সুতোগুলো পুরো ছিড়ে ছিড়ে গেছিল আমার নতুন জামা পুরো একবারে গেল গিয়ে পরের দিন আমি গেছি আমার বরের জামা পড়ে যাতে কোন ছেঁড়ার কোন chance না থাকে সে যাই হোক সেই করে করে তারপরে ভাবলাম সবাই চলো যাই মোহনাতে মোহনা থেকেই ঘুরে আসি মোহনায় গেলাম ওখানে গিয়ে বেশ কিছু ছবি video করেছি, চারিদিকে দেখলাম অনেক stall বসানো রয়েছে শুকনো মাছ শুকোতে দিয়েছে পুরো সিঁড়ি গুলোতে আর প্রচন্ড মাছের গন্ধ প্রচন্ড মাছের উগ্র গন্ধ যেটার গন্ধটা একদম সহ্য করা যায় না পুরো সিঁড়িতে সিঁড়িতে পুরো মাছ ছড়ানো আর মাছ শুকাতে দেওয়া হয়েছে আমরা মাছ খাই নি ওখানে গিয়ে কিন্তু আমরা খেয়েছি একটা জিনিসের কথা ভুলবো না মাছ তো খেয়েছি কিন্তু একটা কাঁকড়া করা হয়েছিল চারজনের জন্য চারটে কাঁকড়া আনা হয়েছিল তো সেই কাকড়া টা একটা সামনেই একটা restaurant থেকে রান্না করানো, তা সেখানে একটা মহিলা রান্না করে এত অপূর্ব রান্না করেছিল মানে সেটা মুখে লেগে থাকার মত কিন্তু মানে ওই স্বাদ আমি এখনো পর্যন্ত ভুলতে পারব না শুধু এটুকু বুঝতে পেরেছি বেশ কিছু টমেটো আর বেশ কিছু ধনেপাতা দিয়ে রান্নাটা করা হয়েছিল এত সুন্দর taste এত সুন্দর taste

এটা ঠিক কথা না চিনতে পারলে কিনলে loss

পেছন থেকে ঢেউ এসেছে মাথার উপর দিয়ে আমি জল টল খেয়ে প্রায় অজ্ঞান হয়ে senseless হয়ে যায় আর আমার বর তো আমাকে তুলে তুলে জলের মধ্যে ফেলছে ওই তো ওই করেই তো এই অবস্থা হয়েছে বরগুলো খুব বদমাশ হয় বউ গুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে মানে কি বলতে চাইছে টা কি বুঝতে পারা মুশকিল যে যাও ভেসে চলে যাও আর আসতে হবে না আমার জীবনে আরে sunglass কিনে কিনেছিলাম ওই দুদিনের sunglass তো একজন ডুবল তার sunglass গেল ভেসে ভেঙেচুরে কোথায় চলে গেল সে আর উঠে চোখে পাচ্ছে না

তা phone নিয়ে যাওয়া হয়নি কোনটাই ছবিও তোলা হয়নি স্নান করার সময়টাতে। কার কাছে phone রাখব এই সেই আবার phone টা রাখতে আবার আসতে হবে দিয়ে স্নান করতে হবে অলস হলে যা হয় আর কি এই জন্য আর কোন ছবি video আর ইয়ের তোলা

আমরা আমরাও ওখানে গিয়ে ওই photo মটো তুলিনি camera নিয়ে গেছিলাম তো camera দিয়ে ছবি-টবি তোলা হয়েছিল video টিডিও তোলা হয়েছিল phone ছিল আর কোন camera কিন্তু সমুদ্রের জলের মধ্যে কোন ছবি তুলতে পারিনি phone এরও ভয় ছিল plus camera র ভয় ছিল মানে একটা tension আমরা আগে পরে গিয়ে ছবি তুলেছি কিন্তু speed boat এ

লোক না থাকার কারণে কারো কাছে যে দিয়ে স্নান করবো এরকম কিছুতেই হয়নি দুজন মিলে আর ওই জন্য আবার হোটেলে রেখে এসে তারপরে আমাদের সান করতে হয়েছে। স্নান টান করার পরে আবার বিকেলের দিকে ফোন নিয়ে এসে তারপরে আবার কিছু ছবি video করা আমাদের আবার hotel টা beach টা কাছাকাছি ছিল খুব একটা distance ছিল না কিন্তু তাও হয়নি ভালোই enjoy করলি? কি এদের কি বলবো এটা আজকে সন্ধ্যের পর সন্ধ্যেবেলায় সমুদ্রের পাড়ে যে হাওয়াটা দেয় ওটা এতটাই সুন্দর মানে মনে হয় যেন দুজন মিলে আমি আমার বর এই ছবিটা তুলেছিলাম যে কাঁধে মাথা রেখে পাথরের মধ্যে ওখানে বসে রয়েছি সমুদ্রের ঢেউগুলো আছড়ে আছড়ে পড়ছে পায়ের কাছে আর হাওয়া দিচ্ছে এত সুন্দর খানিকটা video আর কিছু ছবি তুলেছে এতে আমার দেখাদেখি আবার আমাদের সাথে যারা গেছিল তারা বলল ছবি তুলতে তাদেরকে কিছু ছবি তুলে দিয়েছি, তবে বেশিক্ষণ বসতে দেয়নি কারণ আহ যেহেতু joint family তো ওদের একটা ইয়ে ছিল যে যেহেতু দীঘাতে এসেছি তো সবার জন্য কিছু একটা নিয়ে যেতে হবে সবার জন্য এক জিনিস নিয়ে যেতে হবে সেই নিয়ে ঘোরাঘুরি করতে গিয়ে আর বেশি ঘোরাও হয়নি তারপরের দিন ভেবেছিলাম সকালবেলা অন্তত উদয়পুর গিয়ে ঘুরে আসব কারণ আমার বর খুব উদয়পুর যাওয়ার জন্য জেদ করছে সেখানেও যাওয়া হয়নি। উদয়পুরে নাকি সেই জলের মধ্যে ছাতা দিয়ে নিচে table দিয়ে আরকি বসানো হয় সেখানে খাওয়া দাওয়া করা যায় ওখানে বসে ছবি video তোলা যায় তার জন্য pay করতে হয় ও তো যাই হোক সেই জিনিসটা আর হয়নি ওই সেটা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে গেল আমিও উদয় পুরে যেতে পারিনি ঢেউ সাগরে যেতে পারিনি শুধু মোহনায় গেছিলাম মোহনা তো খুব ভালো লেগেছে খুব

আর সন্ধ্যা বেলাতে তো দিঘার beach কথা বলা কি বলবো খুবই সুন্দর লাগছিল একটা আলাদা শান্তি যেন নিজের পাশে কাছের মানুষটা থাকবে আর সত্যি কথা মানে beach টা একবারই পেলাম এবারও ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু এটা হবে বলে আর মনে হচ্ছে না হ্যাঁ

যে জায়গাগুলো ঘোরা হয়নি ওই উদয়পুর এর সমুদ্রে সমুদ্রে প্রায় জলের মধ্যে পা ভিজিয়ে বেশ সবাই party সাটি করে

দুদিনের ছুটিতে আর কি বা হবে কত কিছুই বা হবে আমার husband এর ছুটি আছে কিন্তু এখন ও যেতে পারব কিনা জানিনা রে আমাদেরও এর মধ্যে যাওয়া হবে না কিন্তু এর মধ্যে আরেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা হচ্ছে দেখা যাক সেখানে যাওয়া হয় কি এখন কিন্তু ঘুরতে গেলে একটা মনটা যেন একটা আলাদা আমেজ ফিরে পায় যেন একেবারে যত মন খারাপ, খারাপ লাগা সবকিছু যেন শেষ হয়ে যায় একদম মনটা পুরো এটা একটা শান্তি বটে কিরে নিমাই কেমন আছিস? এই তোর এ আনন্দ ভালোই আছি বল তুই কেমন আছো এই তো ভালোই আছি আর বলছি শুধু ভালোই আছি মনের দিক থেকে তো আর ভালো নেই সবাই কে খালি বলে বেড়াচ্ছি ভালোই আছি ওই এম ছোট বেলার বন্ধু বলে তাই তোকে সব কিছু খুলে বলি আর এখন তো অন্য দেড় সাথে তো কথা বলা যাই না এককথা বললে অন্য কথায় চলে যাই আবার অন্য কাওকে গিয়ে বলে দেয় সেই আর মনের মধ্যে থাকেনা চতুর দিকে সুদু দৌড়োতেই থাকে যাই হোক দিন তো কত কথা বলছিলাম জিনিসপত্রের দাম বেড়ে গেছে অর্থনীতি নিয়ে কথা বলছিলাম আর আমরা তো সাধারণ মানুষ অর্থনীতি নিয়ে তো আর সেইরকম বুঝিনা খালি জিনিস পত্তের দাম বেড়ে যাচ্ছে

তার ওপরে আবার শুধু কর দিয়ে যাও কিসের যে এত কর দিতে হয় কে জানে ঠিকই বলছো আমি সেদিন টিভিতে দেখছিলাম যেটা কি GST নাকি GST তা কিরে জানিওনা GST মানে কি সেই আর কি এই রাজসরকারের GST আবার কেন্দ্র সরকারের GST কত রকম কিছু যোগ করে দিচ্ছে এই টিভিতে যে রকম জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে এই marketing করে আমার বিজ্ঞাপন দিয়ে সি রকমই হবে হয়তো বা জিনিসপত্তের দাম বাড়িয়ে দিচ্ছে সরকার বললো নাকি GST থাকলে আর দাম বাড়বে না কিন্তু কোথায় সেই সব সেই দুদিন পর পর দাম বেড়েই যাচ্ছে মানে বলছে যে আমি খাটবো আমি পয়সা রোজকার করবো কিন্তু আমি যা কিনব সব দিতে হবে সরকার কে তার tax সেই রকমই তো মনে হচ্ছে এই যে আগে আমরা কিনতাম কত কম দামে জিনিসপত্র আর এখন এই বই খাতা কিনতে গেলে এ নাকি যে পাইকারি জিনিস কিনছে তাকে নাকি আবার সরকার কে কর দিতে হচ্ছে এই যদি একলাখ টাকার জিনিস বিক্রি হয় তার মধ্যে নাকি আবার দশ হাজার টাকা নাকি সরকারকে দিতে হচ্ছে তা সেই ব্যাক্তি যদি একলাখ টাকার জিনিস কিনে দশ হাজার টাকা সরকার কেই দেয় তাহলে সেই টাকা তুলবে কার থেকে আমাদের থেকে তো তুলবে এবার সেই দোকানের মালিক হয়তো বা যে ব্যবসা করছে দশ হাজার টাকার নাম করে আমাদের

সামান্য আলুর কথাই বলিনা কেনো আলু কৃষকের জমি থেকে আস্তে কত টাকাই আসে আর মাজখানে এসে তার দাম বাড়িয়ে দেয় আবার বাজারে আস্তে গিয়েও আবার দাম বেড়ে যাই এই তিন হাত দিয়ে যদি জিনিস পত্র কেনাবেচা করে তাহলে তো দাম বাড়বেই আর প্রত্যেকটা জিনিসতো এই রকমই অবস্থা কেও হয়তো বা তৈরি করছে কেও হয়তো বা কিনছে কেও আবার বিক্রি তো করছে তার পরে গিয়ে আমাদের তাহলে আর কি করে হবে জিনিস পত্রের দাম বেড়েই যাচ্ছে আচ্ছা একটা কথা বল আমরা তো গরিব আদমি গরিব মানুষ আমাদের লাগছে GST কম যারা বড়ো ওদের GST বেশি হবে

TVrecharge করতে গেলে বলে যে এই টাকা GST দিতে হচ্ছে রাজ্য সরকারকে ওই টাকা GST দিতে হচ্ছে কেন্দ্র সরকারকে এই সামান্য ছোট mobile কিনিছি সামনে সপ্তাহে তাতেই আবার যেই মোবাইলের দাম দুহাজার টাকা দিয়ে কিনতে পারতাম সেই মোবাইল কিনতে হচ্ছে আবার আড়াইশো আড়াই হাজার টাকা করে তাহলেএই পাঁচশো টাকা কি আড়াইশো টাকা নাকি কেন্দ্র সরকারকে দিতে হয়েছে আবার আড়াইশো টাকা নাকি রাজ্য সরকার কে দিতে হচ্ছে এই দোকান দাঁড় বললো আর কি সেই সো তো আর কিছু বুঝি না আর যেই bill দিয়েছে তাতেও দেখি লেখা রয়েছে তা bill এ তো আর নিশ্চই ভুল লেখা থাকবে না আগে তো না হয় bill সে রকম দিতো না কিন্তু এখন তো bill দিচ্ছে তার সাথে দাম ও লিখা রয়েছে আবার দেখি এক সপ্তহা পরে গিয়ে ওই মোবাইলের দাম আবার বাড়িয়ে দিয়েছে তাহলে কিসের GST কিসের কি কে জানে কিন্তু সেদিন যে আমি TV তে দেখছিলাম যে ও GST আর লেগে বলছে যে যারা গরিব মানুষ ওদের জন্য খুব ভালো কথা এটা ওদের খুব ভালো হবে আমি তো ভাবলাম আমাদের জন্য খুব ভা ভাবছে তাই তুই তো বলছি এখন গরিবের জন্য বড়ো লোকের জন্য সবই একই জিনিস আমার তাহলে কি ভালো করছে তাওতো বুজতে পারছি না খালি বলে ভালো করছে ভালো করছে ভালো আর কিছু করছে না ওই সাথে একটা যোগ করে দিয়েছে যে রকম আগে জল কিনে খেতে হতো না এমনি রাস্তা ঘটে কল ছিল জল খোয়া যেত বা দোকানে গেলে এমনি জল খেতে হতো সে আবার নাকি বোতলে করে বিক্রি করছে সেই জল কিনে খেতে হচ্ছে তার আবার নাকি বিভিন্ন ধরণের কোম্পানি এই জলের দাম এতওই জলের দাম এত সামান্য দোকানে গিয়ে খেয়েছি সে নিচ্ছে দশ টাকা

আবার সেই জলই হোটেলে বসে খাচ্ছি কুঁড়ি টাকা নিচ্ছে আবার বিভিন্ন জায়গাই এই একটা জিনিসের দাম কত করে বিক্রি করছে TV তো দেখায় যেন জিনিসপত্রের দাম বাড়ালে যদি বলে যে জিনিস পত্রের দাম বেড়ে গেছে আপনারা police এর কাছে বলবেন তাহলে তারা সেখানে যাবে কিন্তু সে সব তো কিছুই হচ্ছে না police ও সি দিকে টাকা খেয়ে বসে আছে কি যে করছে তারাও জানে না

আসতো হয়ে যেত এখন আর কি বলে না hospital এ ভর্তি না করলে বাছা কাচ্ছা হবে না বুজতে পারিনা যে কি হচ্ছে কি যাচ্ছে গর্তে এত টাকা কিভাবে যে লাগছে যে ভগবানই জানে

যা হয়ে যেত বাইরে থেকে ডাক্তার আনলে বা বাড়িতে ই হয়ে যেত আর এখন নাকি hospital এ নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে সে একদিন রাখতে হবে আবার কত ধরণের ওষুধ খাওয়া দাওয়া বে তার পরে নাকি operation করতে হবে এই কত কিছু নিয়ম বেরিয়েছে আর operation এর নাম করে যে কত টাকা নিয়ে নিচ্ছে সে আর পাত্তা নেই

কত ক আয়োজন সে আর কি বলবো সামান্য জিনিসে এত কিছু খরচ করতে হচ্ছে যে পরবর্তীতে কোনো অনুষ্ঠান করতে গেলেও ভয় করছে ঠিকই বলছো আগেকার বাচ্ছা দের কোনো খরচাই ছিল না এখন একটা বানু বাচ্ছা মানুষ করতে নাকি মানুষ নাকি বলে হিমশিম খেয়ে যাচ্ছি